কে বাচায় কে বাচে মানিক বন্দ্যোপাধ্যায়? সেদিন অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো অনাহারে। এতদিন শুধু ও শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা। আজ চোখে পড়লো প্রথম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না নইলে দর্শনটাও অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে দু পা হেঁটেই তেল ট্রামে ওঠে।

যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেলো। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীর তার প্রতিক্রিয়া হয় এবং তার সাথে সাথে তার মানসিক বেদনার সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। অফিসে পৌঁছে নিজের ছোট ও কুঠুরিতে এসে ঢুকে সে job করে সে বুঝতো

দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিলো এতে ছিল সে বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছিল ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত। প্রায় সব বমি করে উঠিয়ে দিল। পাশের কুটির থেকে দখল যখন আবার নিতে এল তখন কলবর থেকে ফিরে মৃত্যুঞ্জয় এর কাঁচের গ্লাসের জল পান করছে। গ্লাসটা যখন আবার তার নাভি আসবে তখন শূন্য দৃষ্টিতে সে দেওয়ালের দিকে তাকিয়ে রইলো। এবং তার সাথে সাথে আমরা এখানে লক্ষ্য করতে পারি অফিসের সেই প্রায় সম অপদস্ত মাইনে দুজনের সমান একটা বাড়িতেই দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় এবারে কি life এর জন্য missing দেয় প্রায় পঞ্চাশ টাকা বেশি পাই। নিখিল আহ রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অলস প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয় দুবছর আগে বিয়ে করে এবং আট বছর আট বছরে মোট দুটি সন্তানের পিতা হয়েছে। সংসার তার নাকি মনে নেই অবসর জীবনে জীবনটা সে বই পড়ে এবং একটা চিন্তা জগত গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয় কেউ, মৃত্যুঞ্জয় কেউ খুব পছন্দ করতো। হয়তো মৃদু একটা আহ অম্বিকার সঙ্গে ভালোও আছে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরিদ্র, ভালো মানুষ বলে নয় সৎ, ও সহল সহজ, সৎ, ও সরল বলেও নয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আহ আদর্শবাদের কল্পনা বা প্রস্তাব বলে মৃত্যুঞ্জয় এর দুর্বল চিত্র ভাব প্রবাহ আশীর্বাদই বলে কোন কথা ছিল না। দুটি খোঁচা দিয়ে খেকিয়ে তুললেই তার মনের আহ কুঞ্চ পঞ্চ অন্ধকার বেরিয়ে এসে তাকে অসম করে দিত কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া নিজস্ব নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে অব ক্ষয়ে অবক্ষয়ের শব্দরূপ দেওয়ার চেষ্টার যে শক্তি বহুরূপী ক্ষয় হয়ে গেছে মানুষ জগতে তারই একটা অংশ। এবং তার সাথে সাথে এখানে আমরা লক্ষ্যও করতে পারি মিছিল পর্যন্ত তার মাঝে মাঝেই কাবু হয়ে যায়। মৃত্যুঞ্জয়ের কাছে মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে মিছিল না না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের প্রথম দেখে নিখিল অনুমান করতে পারল বড় একটা সংস্থার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং প্রাণীকে আটকানোর মৌমাছির মতো সে মাথা খুঁজেছে। আহ মরে গেল না তো? খেয়ে মরে গেলো অন অনমনে অল্প ভাষণে যেন আর্যতা হয়ে উঠল মৃত্যুঞ্জয়। আরো কয়কটা প্রশ্ন করে নিখিলের মনে হল মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার করে দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সজ্জা বোধ ব্যাপারটা সেই ধারণা সে ধারণ করতে পারছে না। সেটা আশ্চর্য নয় যে একসঙ্গে পাহাড় প্রবল আহ মালমশলা যোগাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির খালিতে। ফুটপাতের ওই আহ বিবস্ত্রতা ক্ষুদ্রা অথবা মৃত্যুরূপ হয় না। খেয়ে মরা কি কি কেমন হয় অতটা কষ্ট হয় না মরদে মরতে। কি রকম কষ্ট?

মরে গেলো এই অপরাধে হয় চিত্র শুনে শুনেও এতকাল চার বেলা খেয়েছি পেট ভরে। যথেষ্ট relief আহ work হতে হচ্ছে। লোকের অভাবে এবং আরো এক এদিকে ভেবে নেন কিভাবে তার সময় কাটবে। ঠিক কত দিক আমাকে মৃত্যুঞ্জয় এর চোখ ছল ছল করছে এবং আহ নিখিল চুপ করে থাকে।

এটার আহ অন্নের বদলে এবং সমাজিক আহ পরিণত হয়ে যাবে। শিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ অথচ শিক্ষা দেওয়ার মতো অসামাজিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্নে মানুষ দাবী কিসের? কিন্তু সেটা নয় অনিরম আহ চিতার আগুনে যত কো কোটি মারাই এ পর্যন্ত পুরানো হয়ে যাক পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুললে আগুন, আগুনে পোড়ালে তবে ছাই পড়ে দেবে। চোখ বুলিয়ে যেতে যেতে নজর পরলো ভালোভাবে পদ গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহ স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানীয় করা মন্তব্য ক করা হয়েছে। কদিন পরেই মাইনের তারিখ এল নিখিল প্রতিমাস প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় আহ money order এর form আনিয়ে কলম দিয়ে সে ভেবে ঠিক করার চেষ্টা করে তিনটে সাহায্য আহ তিনটি সাহায্যই এবার পাঁচ টাকা কমিয়ে দেবে কিনা মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো এবং সেদিনের পর মৃত্যুঞ্জয় মুখ বিরন্য এবং গভীর হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলে নি। একটা কাজ করে দিতেই হবে ভাই মৃত্যুঞ্জয় এর এত তারা মিছিলের সামনেই দাঁড়িয়ে রাখলো টাকাটা কোন relief fund এ দিয়ে আসতে হবে। আমি কেন পারবো না নিখিল ধীরে ধীরে টাকাটাও গুনলো। সমস্ত মাইনেটা হ্যায় বাড়িতে তোর আর নজন লোক। মাইনে পাস, মাইনে এই মাইনেতে চলে না, প্রতি মাসে ধার করি। তা হোক আমার কিছু একটা করতেই হবে ভাই রাত্রে ঘুম হয় না। খেতে বসলে খেতে পারি না। একবেলা খাবার ছেড়ে দিয়েছি। আবার আমার তনুর মাকে একবেলা ভাত বিলিয়ে দিই। নিখিল একদৃষ্টিতে তাকিয়ে থাকে। জলস্তরে জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয় গোলগাল মুখ খানা তেমনি থমথম করছে ভেতরে সে পুরছে সন্দেহ নেই। তনুর মার যার স্বাস্থ্য এই একবেলা খেয়ে নিই পনেরো কুড়ি আহ টিকতে পারবে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ধাঁকিয় উঠলো আমি কি করবো? কত বলেছি? কত বুঝেছি কথা শুনবে না। না খেলে উনিও খাবেন না এ অন্যায় নয়? এ অত্যাচার নয়? মনে আহ মরে তো মরবে না, না খেয়ে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্য পাওয়া যাচ্ছে সে অন্যত্র পেটের যাবেই কারো না কারো। যে relief পাচ্ছে তা শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো এবং তার সাথে সাথে পেটে শুধু আড়ালে যারা মারা যাচ্ছে তাদের মধ্যে দিয়ে চোখের সামনে যারা মারা যাচ্ছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্তনা কিন্তু এইসব কোথাও না কোথাও সে বলতে পারল না গলায় আটকে গেল। সে শুধু বলল হরি বোস এবং অন্যায় কিন্তু না করে মরাটা উচিত নয় ভাই আমি কেটে ছেঁটে যত দূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। বেঁচে থাকতে যতটুকু খাবার দরকার খাই এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি এইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে আমি কাউকে না দিয়ে আমি নিজেই তা খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজন খুন করার যে নিজেকে না খাইয়ে, দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। ওটা পাশবিক আহ সার্থপরতা কিন্তু যারা না খেয়ে মরেছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো এক কাপ অখাদ্য রুয়েল দেওয়ারও বদলে তাদের যদি স্বার্থপর আহ করে তোলা হতো অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। তা সে অন্য হাজার মাইল দূরেও থাকা এক, একাশি, চারা লাগানো আহ থাক। দুই পাগল মিছিল, বড্ড পাগল বলে মৃত্যুঞ্জয় ও মৃত্যুঞ্জয় বলে উঠলো তারপর দিন দিন কেমন যেন পাগল হতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে থাকে একসময় বেরিয়ে যায় বাড়ির বাড়িতে তাকে পাওয়া যায় না এবং শহরে আদি অন্তহীন ফুটপাতের ধীরে ধীরে এতেই ঘুরে বেড়ায়। dustbin এর ধরে গাছের নিচে খোলা ফুটপাতে যারা পড়ে তারা অনেক রাত্রে দোকান বন্ধ করে এবং যারা আহ হামাগুড়ি দেয় সামনে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে ভোর চারটে থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদেরকে লক্ষ্য করে পাড়ায় পাড়ায় আহ লঙ্গরখানার খুঁজে বার করে এবং অন্য প্রার্থীর ভিড় দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভবত আলাপ করতো। এখন সেটা বদ্ধ করে এখন সেটা বন্ধ করে দিয়েছে সকলকে একই কথায় বলে ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক থাকে। অনস্র মানুষদের বন্যপ্রাণীর মতো সুরে এই ভাগ্যের কথা দুঃখের কাহিনী কারোর বুকে বালিশ নেই কারোর মনের প্রতিবাদ নেই, কোথা থেকে কিভাবে কেমন করে সব উলটপালট হয়ে গেল তা জানেনা, বোঝেনি কিন্তু মেনে নিয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা তা শোষণীয়। অনুর মা বিছানায় পরেছে এবং বিছানায় পরে থেকেই যে বাড়ির ছেলে বুড়ো এবং সকলকে দিয়ে স্বামীর চোখে বার বার বাড়িয়ে পাঠিয়ে দেয় কিন্তু এই বিরাট শহরে কোথায় মানুষের কোন জঙ্গলের মতো তাকে খুঁজে আহ বার করছে কিছুক্ষণ বাইরে তাকিয়ে তারা ফিরে আসে। পুনর মাকে মিথ্যে কথা বলে মৃত্যুঞ্জয় হাসছে। খানিক পরেই আসছে

নিপীড়িত বারবার আসতে হয় এবং কোন মাতাকে অকাতরে অনুরোধ জানায় যে সে যেন নজর রাখে মৃত্যুঞ্জয় এর দিকে। একটু যেন সে সঙ্গে থাকে তার একটু তাকে সঙ্গে যেন থাকতে হয় এবং নিখিল বলে আপনি যদি এই সুস্থ হয়ে ওঠে আপনি যদি সুস্থ হয়ে ওঠেন ঘরের দিকে তাকান তাহলে যথাযথ পরি আহ পারি সঙ্গে থাকবো তুনোর মা বলে উঠতে পারলে আমি তো ওর সঙ্গেই ফুটে উঠতাম না নিশ্চয় ওর সঙ্গে থেকে

ফুটপাতের ওই লোকগুলোর কথা। আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন অনেক অনেক্ষন চুপ করে থেকে তুনোর মা আবার বলল আচ্ছা কিছুই কি করা যায় না? ওই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে কিছু ভালো করতে পারবেন না দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। এবারে মুচড়ে যাচ্ছেন আর দিনকে দিন। নিখিল শুনে তার মুখ কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় office এ যায় না, নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিচ্ছে। office এ ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় মৃত্যুঞ্জয়ের আহ ঘোরাফেরা স্থানগুলি এখন অনেকটাই নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেটা মৃত্যুঞ্জয় এর সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়। নিজের আগেকার যথার্থ গুলি নিজেই খন্ড খন্ড করে দেয় মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখে দেখেই টের পাওয়া যায় যে কথায় কথায় মানে সেই কথায় বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে তারা অর্থ হীন। ক্রমে ক্রমে নিখিল হার ক্রমে ক্রমে নিখিল হাল ছেড়ে দিতে থাকলো। তারপর মৃত্যুঞ্জয় জাত তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ঝুলি, মলিন আহ সিলি সিল্কে, ঝুলি মলিন সিল্কের জামা অধিষ্ঠ হয়ে যায়। পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা দৃশ্যমান হয়ে থাকে। দাড়িতে মুখ ঢেকে যায় এবং ছোট একটি মগ নিয়ে আর দশ জনের সঙ্গে সে পরে থাকে ফুটপাতে এবং কামরাকামড়ি, মারামারি এবং লঙ্গরখানায় খিচুড়ি নিয়ে যায়। বলে গা থেকে এসেছি খেতে পাবেনে বাবা আমাকে খেতে দাও। তো এখানে মৃত্যুঞ্জয়ে বলছে তার ছেড়ে দেওয়ার কথা। এবার আমরা আর একটা গল্প করবো, সেই গল্পটার নাম হচ্ছে ভাত। এই ভাত গল্পটার লেখা হচ্ছে মোহা মহাশ্বেতা দেবী। লোকটার আহ চাউনি বড় বাড়ি বড় বাড়ি বৌ এর প্রথমের থেকেই ভালো লাগেনি এরকম একটা উগ্র চাউনি। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিতে অন্তত ছোট চেহারাটা বুনবুনে কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, আর সে ভাত খাবে। কোথা থেকে আনলে? এ সংসারে তো সব কিছুই চলে যায় পিসিমার আহ নিয়মে। বড় পিসিমা, বড় বৌ এর পিসি শাশুড়ি হন। খুব অদ্ভুত কথা তাঁর এখন বিয়ে হয় নি। সবাই বলে সংসারের আহ সেল আহ ফেলাবার কারণে

ওর বিয়ে ঠাকুরের সঙ্গে উনি হলেন দেবতার সেবিকা। বড়বাড়িতে শিব মন্দিরও আছে, একটা বুড়ো কর্তা ও বাড়ির সব গুলি বাড়ি শিব, মহেশ্বর, তিলোসনা, উমাপতি এবং বহু নামে শিখছে দিয়ে রেখেছেন। দূরদর্শী লোক ছিলেন তার জন্যই এরা আহ করে খাচ্ছেন। বড় পিসি মানে কি বলেছিল উনি আমার পতি দেবতা মানুষের সঙ্গে বিয়ে দিও না এবং এসব কথা সত্যি না মিথ্যে কে জানে? বড় পিসিমা চিরকাল এ সংসারের হেঁসেল দেখেছে এবং ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছে এবং তার বাবার সেবা করেছেন বৌয়ের কথা শুনে পিসিমা বল বললেন কোথা থেকে আনলে মনে? ঝড় ঝড় জলে ভেসে ভেসে গেছে আমাদের বাঁশিনিক কে হয়? সেই ডাকে আনলে? বড় বৌ বলে কিরকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আছে নাকি? তোমার তো দশ পয়সা দিতে পারবেন না প্রাণে ধরে। এই চোদ্দ দফায় কাজ করলে পেটে দুটো ভাত বইতে নয় কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে তা দেখতে আঙুল দিয়ে বেঁকে যাচ্ছে বড় বৌয়ের চুপ করে বড় বউ চুপ করে যাই বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস আসে। তোমাদের তোমাদের মনে কি বড় পিসিমার জন্য অন্য কোন বাড়ির লোক নাকি? বড় পিসিমার শেষ খোঁচাটি মারেন, তোমার শাশুড়িতো তোমার শ্বাশুড়ি তো মরতে বসেছে বাছা। সেই জন্যই তো হোম জজ্ঞি হচ্ছে। তার জন্য একটা লোক খাবে বড়বাবু এর কোন কথা না বলে সব কথাই সত্যি তার আহ শ্বশুর মরতে বসেছে বিরাশি বছর তা অনেকটাই বয়স কিন্তু শ্বশুর বেশ আহ টনকেই ছিলেন। তার cancer বলে কথা, cancer এর যে liver liver এ হয় তাই বড় জানতো না। বড় বৌ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ মেজ বউ আহ উনুন মেয়ে বসাচ্ছে। উনুনে উনুন পোড়া বসাচ্ছে এবং শাশুড়ির মাছ খাওয়ার ঝুঁকি খুঁজে যাই। এবং তাই কয়েকদিন ধরেই বড় ইলিশ পাকা পাকা পোনার পেটি শিতলের কোল এবং রেঁধে শাশুড়িকে খাওয়ানোর কাজ শশুরের কাজ nurse এবং আহ বড়বৌ এর এমন সেই তো বলল, পরে nurse এতে চা করে যাবে সেই ছেলে বিলেতে এবং তার আসার কথা ওঠে না।

এরকম অবস্থার কারণ নেই। শশুরের ঘরে বসে বউ ভাবতে চেষ্টা করে যে শ্বশশ্বশুরই নেই ঠিক অবস্থা কেমন হবে? cancer liver এ cancer তা আগেই বোঝা যায়নি। বোঝা গেলে বোঝা গেলে যখন তখন তার কিছু করার নেই। বড় বৌ ভাবতে চেষ্টা করে তখনো চাঁদ আহ সূর্য উঠবে কিনা শ্বশুর তার ঠাকুর দেবতা সমান, তার জন্যই দুই পেতে হিসাবগুলি এই শরবত থেকে দিতে শত ঠাকুর আছে। তিনি খেতে আজ পাঁচ মিনিট আগে বড় বউকে হয়তো আহ রুটি, লুচি তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবনে। এখন সেসব কি আর করতে হবে কে জানে? ডাক্তার বলে দিয়েছে ডাক্তার বলে দিয়েছে বলেই তো আজ হোম যোগ্যি হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, অশ্বত্থবত, তেঁতুল গাছের কাঠ এনেছে এবং সেগুলি সব একমাপে কাটতে হবে। বেড়ালের লোম আনতে হবে এবং ভোজন চাকর শ্মশান থেকে বালি কয়েকটা পরাবে। এবং তা তো লোকটাকে ধরে আনা কাঠ porter এর জন্য। ও নাকি কদিন ধরে খাইনি বসেনি এবং বাজার থেকে অথচ ভাতের অ অহংকারী এমনকি এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? এ দেখে দেখো না এক তলায় গিয়ে কত রকমের চাল আর ধরে সাজানো হয়েছে। নাচ বসে এসে বসে। বোরো বউ এর থেমে যায় আজ খাওয়ার আজ খাওয়া দাওয়ার ঢপ করতে পারতে। ক্রান্তি ঘুমের বাসর আগে ঝিঙে ডাল ভাতের এবং ঝিঙে ডাল ভাতের তৈরি নানান রকমের সবজি এখানে তৈরি করা হয়ে থাকে এবং এখানে আমরা দেখতে পারি এখানে ওনাদের প্রথমত সকালবেলা যে রান্নাটি হয়েছিল, প্রথমে

চুন্নর মা সেই রানার দোকান থেকে ডিমটা কিনে নিয়ে আসে এবং ডিমটা কিনে নিয়ে আসার পর তিনিই gas টা open করেন এবং এবারে এখানে বলা আছে যে ডিমটা এ করে তিনি তৈরি করেছেন তাঁর পদ্ধতিটা ওখানে বলা আছে। তো সাধারণত ওই রানার দোকান থেকে ডিমটা কিনে নিয়ে আসা হয় daily তারপরে পেঁয়াজ বাজার থেকে পেঁয়াজ আর লঙ্কা কিনে আনা হয় তার সাথে সাথেই তো প্রথমে ছুরি দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে দেওয়া হলো এবং কেটে দেওয়ার পরে যে frying যে pan টা আছে সেটাকে গ্যাসের ওপরে বসানো হলো এবং গ্যাসটাকে চালু করা হলো এবং এই frying pan এর উপরে তেল দেওয়া হলো এবং তেল দেওয়ার পরে ঐ যে পেঁয়াজগুলো এবং যে কাঁচা লঙ্কাগুলো যেগুলো কাটা হয়েছিল সেগুলোকে ধীরে ধীরে দিয়ে দেওয়া হলো তো এইভাবে ধীরে ধীরে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ধরে wait করতে হবে

আস্তে আস্তে ধীরে ধীরে ওটা পাকবে তাই জন্য একটু wait করতে হবে তো এট্টু অপেক্ষা করার পরে আমরা দেখতে আমরা দেখতে পাই ওরা আহ অনেকটাই পেকে এসেছে তখন আমরা কি করবো তখন আমরা একটা পাত্র নিয়ে আসবো, সেই পাত্রের মধ্যে আমরা ডিমটাকে ফাটাবো এবং ডিমটাকে ফাটানোর পরে আমরা ওতে ডিমের মধ্যে নুন দেবো এবং নুন এবং হলুদ দেবো এবং ডিমটাকে আমরা ভালোভাবে গুলে নেবো। এবং ডিমটাকে গুলে নেওয়ার পরে আমরা ওই ডিমটাকে এই পাত্রর ওপরে যে গ্যাসের ওপরে যে পাত্র যে frying যেটা রাখা ছিল ওটার ওপরে আমরা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে আমরা কি করবো, আমরা ওটাকে ভালোভাবে গুলে ওটা frying pan এর ওপরে দিয়ে দেবো। তারপরে ওটা দিয়ে দিয়ে ওটা ভাজা হতে থাকবে তো ওটা যেই

তারপরে এখানে দেখা যায় বাদাই এসে চাল বয় তা দেখে দেখে বাঁশি নিন এক মুঠি চাইলো যে গালে দিয়ে জল খাই। এবং বড্ড হারে হারে কর কি উৎসব দাদা তোমার সম্বন্ধে দাদা তো হও যেমন বা এমন করে দিয়েছে পিসিমার দোকানে আমি ঠিক আগেভাগেই দেবে বাবা তুমি হাত চালিয়ে জাও নাকি বাবা, সকাল হতেই বুঝে গিয়েছিল যে সর্বনাশের মোহর দানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চাল নিজের থেকে কোনো সাড়া

গাছে বেঁধে রেখে গেলি উৎসব বলে ছুন্নর মা ঘরে পাশ ছাড়তে নড়তে যায় না তা ছাড়া আর টিনের বেশ একটা

ঝড় জল মাতাল আর গর্ভে তার খুঁজে খুঁজে উৎসব পাগল হচ্ছিল। তাই চূর্ণীর খিচুড়ি খাওয়া হয় নি চুন্নি এখনো অব্দি কোন রকমের খিচুড়ি যেটা রান্না করা হয়েছিল সেই খিচুড়ি চুন্নি এখনো খেতে পারেনি। তারপর যখন ফিরল তখন আর খিচুড়ি নেই। চালগুলো সে চিবিয়ে জল ছাদ ছিল এবং এইভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে যে মরছে তারা, তাদের বরাদ্দ আহ করতে হয় এবং তবে এখানে আসবে। গ্রামবাসীর অন্যেরা মানে অন্যরা যারা ছিল তো তারা মাঝ হুগলী যা পারছে তাই ধরে তাই ধরে তারা খেত উৎসবকে সাধন বললে তুমি একা কলকেতা যাবে বলে নসের ঠক ঝড় জলে কার কি হলো মাই, মাই বোন আছে। দেখতে বাটি নিয়ে আসতে পারিনি তাই বোন আর ভাত কলকাতা যাচ্ছিল। ভাই কিছুকাল আহ থিকে কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার বাসিনি যেখানে কাজ করে। সেই ঘরবাড়ি দেখেছিল বাইরে থেকে বারবারে বারবাড়িতে ঠাকুরদালান আছে, মন্দিরের মাথায় মন্দিরের মাথায় রয়েছে পিতলের একটা ত্রিশূল এবং বাঘিনীর মানব বাড়িতে হেলাবাদ এবং এই গল্পে গ্রামে সবাই শুনেছে। উৎসবে হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা বলতে পারবো না আর উৎসব এক রাতে বউ, ছেলে মেয়ে মন কেমন হয় কেমন যেন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটায় ঝিন চুন করে এবং কোথাও না কোথাও মুছিয়ে থাকতে পারত না কি যে হলো এত দিতে পারছি না। এরকম অবস্থা উৎসবে হয়েছিল। তো উৎসবের এই করুণ যে অবস্থা আছে সেটা আমরা এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পারি এবং উৎসব যে এটা প্রকৃত মানুষ

একটা তিনি করতে চেয়েছেন এবং তিনি চেয়েছেন যেন এই যে ফুটপাথে যারা মানুষগুলো থাকে তাদের যেন সুস্থভাবে তার একটা পরিবেশ পায় এবং সুস্থ জীবন যাপন তারা করতে পারে। তো আমরা আশা করছি যে এই গল্পের মাধ্যমে আমরা চেষ্টা করবো সমাজে যারা দরিদ্র তাদেরকে আমরা সাহায্য করা ধন্যবাদ।